অ্যারের পরিচিতির এই কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আপনি অ্যারে তৈরী arrays এবং অ্যারেতে elements access arrays শিখবেন
এই tutorial জন্য আমরা
tutorial অনুসরণ করতে জাভাতে ডেটা types এবং for loop সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
অ্যারে হল ডেটার সংগ্রহ
উদাহরণস্বরূপ marks তালিকা names তালিকা তাপমাত্রার তালিকা বৃষ্টিপাতের তালিকা
প্রতিটি বস্তুর তার অবস্থানের উপর ভিত্তি করে একটি সূচক রয়েছে
প্রথম element সূচক হল 0
দ্বিতীয় element সূচক হল 1 এবং এইভাবে
এখন এই ডেটা সংগ্রহ করা data যাক
তাই eclipse এ যাই
arraysdemo named একটা class ইতিমধ্যে তৈরি করা হয়েছে
main method বৃষ্টিপাতের ডেটা যোগ করা যাক
সুতরাং main মেথডের মধ্যে লিখুন
int rainfall open এবং close বর্গাকার বন্ধনী = কোঁকড়া বন্ধনীর মধ্যে লিখুন 25312913273512 এবং শেষে একটি semicolon
rainfall নামক ভ্যারিয়েবলের পর বর্গাকার বন্ধনী উল্লেখ্য
এটি rainfall কে integers অ্যারে হিসাবে ঘোষিত করে
ধনুর্বন্ধনী অ্যারের elements চিহ্নিত করতে ব্যবহৃত হয়
এখন ডেটা অ্যাক্সেস করা যাক
সুতরাং পরের line লিখুন
system dot out dot println rainfall বর্গাকার বন্ধনীতে লিখুন 2
আমরা সূচক সংখ্যা 2 we সাথে element printing করছি
array কথায় অ্যারের তৃতীয় element যা হল 29
program সংরক্ষণ করে run run
আমরা দেখতে পারি output হল তৃতীয় element অর্থাত 29
এখন 2 এর স্থানে 0 লেখা যাক
program সংরক্ষণ করে run run
আমরা দেখতে পারি output হল প্রথম মানটি অর্থাৎ 25
এখন প্রথম item মানের রূপান্তর করা যাক
তাই লিখুন rainfall 0 = 11;
এখন এটির মান দেখি program সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে মান 11 we বদলে গেছে
এখন কি হবে যদি আমরা শুধুমাত্র অ্যারের আকার জানি কিন্তু মান নয়
এইরকম অ্যারে তৈরী করা দেখা যাক
main ফাংশনে সবকিছু মুছে ফেলুন এবং লিখুন
int squares = new int 10;
এই statement 10টি elements সাথে integers অ্যারে নির্মাণ করে অ্যারের name হল squares
এখন এতে কয়েকটি মান যোগ করা যাক
তাই লিখুন
squares 0 = 1;
পরের line squares 1 = 4;
পরের line squares 2 = 9;
squares 3 = 16;
সুতরাং আমরা প্রথম চারটি সংখ্যার বর্গ প্রবিষ্ট করেছি
এখন অ্যারের অন্যান্য elements অন্তর্ভুক্ত জিনিসগুলি দেখা যাক
তাই আমরা অ্যারেতে ষষ্ঠ মান print করব
লিখুন system s capital out println squares 5;
program সংরক্ষণ করে রান করুন আমরা দেখি যে মানটি হল 0
এর কারণ হল যখন আমরা integers অ্যারে তৈরি করি সকল মান 0 তে শুরু হয়
একইভাবে floats অ্যারের সকল মান 00 তে আরম্ভ have
অ্যারেতে প্রতিটি মান লিখতে হলে প্রক্রিয়াটি দীর্ঘ have এর পরিবর্তে একটি for loop ব্যবহার করা যাক
তাই লিখুন
তাই আমরা 4 থেকে 9 পর্যন্ত নম্বর পুনরুক্তি করব এবং অ্যারেতে সংশ্লিষ্ট element set করব
এখন output দেখি
আমরা দেখতে পারি যে আমরা অ্যারেতে ষষ্ঠ element মান printing করছি তাই সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে ষষ্ঠ element হল 36 যা 6 we বর্গ
in আমরা সকল মান for লুপের মধ্যে set করতে পারি
লাইনগুলি মুছে ফেলুন যা নিজে থেকে মান set করে এবং 4 কে 0 তে বদলান
এইভাবে সূচক 0 থেকে 9 পর্যন্ত সকল elements সংশ্লিষ্ট বর্গে set করা হয়
এখন আমরা তৃতীয় element মান দেখব
এখন 5 কে 2 তে বদলান
সংরক্ষণ করে run run
আমরা দেখতে পারি যে তৃতীয় element মান loop set করা হয়েছে এবং এটি has 9
এইভাবে অ্যারে তৈরি এবং ব্যবহার arrays যেতে পারে
আমরা we tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা শিখেছি
অ্যারে ঘোষিত এবং আরম্ভ করা
এবং অ্যারেতে element অ্যাক্সেস করা
এই tutorial নির্দেশিত কাজ হিসাবে
প্রদত্ত integers অ্যারের অ্যারেতে সকল elements সমষ্টি নির্ণয় করুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে
এই link উপলব্ধ video দেখুন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
কথ্য tutorial প্রকল্প the কথ্য tutorial ব্যবহার করে কর্মশালার আয়োজন করে online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেওয়া হয়